মানুষেরা নিজেদের পছন্দ মতো স্টল থেকে দরকারি জিনিসপত্র কিনে নিতে পারে।

শীতের অঞ্চলে এদের দেখতে সাদা হয়ে থাকে। এরা হিংস্র হতে পারে নাও হতে পারে।

পার্ক পার্ক -টা হচ্ছে গ্রীন -এ ভর্তি এখানে ঘাসে জন্যে তৈরী বিভিন্ন স্কাল্পচার রাখা আছে।

তাছাড়া পলিউশান কম হওয়ার জন্যও বাস যথেষ্ট কন্ট্রিবিউট করে থাকে।

অর্থাৎ এটা বাঁধাকপি চাষের জমি যেখানে একসাথে সারি সারি বাঁধাকপি।

চাষ হচ্ছে। কৃষকরা এগুলো ঠিক টাইম -এ বাজারে নিয়ে যায় এবং বাজারের বিক্রেতারা ক্রেতাদের কাছে বিক্রি করে থাকে।

তাই এক একজন দেবদেবীরও মন্দির পুরো ইন্ডিয়া এবং ইন্ডিয়া -র বাইরেও।

গাড়ি একসিডেন্ট হলে বা ইন্টারনাল কোনো ড্যামেজ হলে গাড়ির ওনার -রা--

গাড়িটাকে আবার নতুন করে ঠিক করে দিয়ে থাকে।

এবং ক্রেতারা এসে নিজেদের দরকারি জিনিস এখান দিয়ে কিনে নিয়ে যেতে পারে।

এগুলো সাধারণত নন-ভেজ খাবার। মাছ মাংস দুটোই। নন-ভেজিটেরিয়ান -রা খেয়ে থাকে।

তাছাড়া এটাকে মেকানিক -রাও ঠিক করে দিতে পারে গাড়ির সমস্যা হলে।

রেল লাইন -এর উপর দিয়ে রেল গাড়ি চলে যায়। প্লাটফর্ম -এ থাকা মানুষ --

সেই রেল গাড়িতে উঠে একজায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে।

এই মালা গুলো কাউকে সম্বর্ধনা জানানোর জন্যে বিয়ের সময় এঙ্গেজমেন্ট -এর সময়--

একটা বড়ো নৌকা যেখানে একসাথে অনেক জন--

যানবাহন যাতায়াত করার জন্যে। দেখে অনেকটা হাওড়া ব্রীজ -এর মতো লাগছে।

এবং যারা আমন্ত্রিত ব্যাক্তি তাদেরও ঢোকার সময় দেখতে খুব ভালো লেগে থাকে।

হাতিদের দেহ দেখতে অনেক স্থূল অনেক মোটা।

লম্বা শুঁড় থাকে বড়ো বড়ো দুটো দ্বারের মতো দাঁত থাকে।

খুব সহজেই যাত্রীরা কম খরচে এবং অনেক দ্রুত যাতায়াত করতে পারে।

বৈজ্ঞানিক কারণ এবং বৈজ্ঞানিক মাধ্যমে চাষ করা যেতে পারে।